সাদা প্যান্ট পরে বসে আছেন পেছনে নানান ধরনের বই দেখতে পাওয়া যাচ্ছে।

একটি মানুষ মুখে মাস্ক পরে বসে আছেন মিথিলা বুক সেন্টার বলে এইখানে কিছু লেখা আছে ফোন --